নমস্কার gchempaint এর পরিচিতির tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
gchempaint সম্পর্কে
ব্যবহার এবং উপকারিতা
সংস্থাপন একটি নতুন file খোলা
মেনুবার toolbar এবং status bar
আমরা we শিখব
display এরিয়া
document বৈশিষ্ট্য
tool box ব্যবহার করা
gchempaint এক্সটেনশন দ্বারা অঙ্কন সংরক্ষণ করা
এখানে আমি
ubuntu linux os সংস্করণ 1204
gchempaint সংস্করণ 01210 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে
অষ্টম শ্রেণী পর্যন্ত রসায়ন chemistry সম্পর্কে জ্ঞান থাকতে হবে
gchempaint খুব সহজে ubuntu সফটওয়্যার center ব্যবহার করে সংস্থাপিত করা যাবে
ubuntu সফটওয়্যার center সম্পর্কে আরও জানতে
আমাদের website ubuntu linux tutorials দেখুন
gchempaint কি
এটি একটি দ্বিমাত্রিক chemical structure editor
এতে একাধিক document interface রয়েছে
gchempaint আপনাকে
দ্বিমাত্রিক chemical স্ট্রাকচার আঁকতে এবং প্রদর্শন করতে দেয়
templates সরানো এবং রাখা
বন্ধনের দৈর্ঘ্য কোণ এবং প্রস্থ পরিবর্তন করা
যৌগের আণবিক ওজন নিরূপণ করতে রাসায়নিক calculator ব্যবহার করা
gchempaint
রাসায়নিক কাঠামো সহজ দেখতে সাহায্য করে
ত্রিমাত্রিক কাঠামো দ্বিমাত্রিক কাঠামোতে রূপান্তর করা
কাঠামোর বৃহত্তরীকরণ
পরমাণুর স্বয়ংক্রিয় এবং manual নির্দেশিত কাজ
প্রথমে একটি নতুন gchempaint অ্যাপ্লিকেশন খোলা দেখি
dash home এ টিপুন>> search bar প্রদর্শিত হয়>> search bar লিখুন gchempaint
gchempaint icon টিপুন
আমরা terminal থেকেও gchempaint এপ্লিকেশন খুলতে পারি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
gchempaint লিখুন এবং enter টিপুন
gchempaint এপ্লিকেশন খোলে
একটি সাধারণ gchempaint window এরকম দেখায়
এটি menu bar
gchempaint a অন্যান্য window ভিত্তিক অ্যাপ্লিকেশনের মত একটি standard menu bar রয়েছে
menu bar file edit view tools windows এবং help bar মত বিভিন্ন menu বিকল্প রয়েছে
toolbar icons হিসাবে সবচেয়ে ঘন ঘন ব্যবহৃত commands রয়েছে
একটি নতুন file খুলতে
বিদ্যমান file খুলতে
file সংরক্ষণ করতে এবং print করতে আইকন রয়েছে
এটি হল display area
display area আমাদের আঁকা এবং সম্পাদিত করা file কাঠামো এবং বিষয়বস্তু প্রদর্শন করে
আমরা tools বাক্স থেকে tools টেনে এনে display area তে রাখতে পারি
status bar gchempaint কার্যকলাপ সম্পর্কে তথ্য প্রদর্শন করে
এটি menu items সম্পর্কেও প্রাসঙ্গিক তথ্য প্রদর্শন করে
এখন document বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করব
document properties window খুলতে
file মেনুতে টিপুন
properties এ যান এবং এটিতে টিপুন
document properties window খোলে
document properties window টেনে এর আকার বৃদ্ধি করুন
document properties window নিম্নলিখিত fields রয়েছে
titledocument শিরোনাম হিসাবে propane লিখুন
authorname ফীল্ডে madhuri লিখুন
emailএটি ফাঁকা ছেড়ে দিন
historyএই field document তৈরির তারিখ দেখায়
এটি document সংশোধনের তারিখ দেখায়
এর means এটি document পরবর্তী সম্পাদিত তারিখও প্রদর্শন করবে
themeএটিকে gchempaint হিসাবে রাখুন
commentsin ফীল্ডে আমরা document সম্পর্কিত text যুক্ত করতে পারি
যৌগের name এবং তার সূত্র লিখুন
propane ch3ch2ch3
window বন্ধ করতে close বোতামে টিপুন
এরপর toolbox সম্পর্কে শিখি
toolbox বিভিন্ন টুলের জন্য বোতাম রয়েছে
toolbox সক্রিয় document window সাথে প্রদর্শিত হয়
এখন toolbox বোতাম ব্যবহার করে কাঠামো আঁকি
প্রথমে propane propane এর কাঠামো আঁকি
propane হল ch3ch2ch3
একটি carbon chain আঁকতে tool box থেকে add a chain tool ব্যবহার করুন
add a chain tool টিপুন
এবং তারপর display area তে টিপুন
display area তে carbon chain আঁকা হয়েছে
চেনের স্থিতিবিন্যাস পরিবর্তন করতে
add a chain tool টিপুন
display area তে চেনের স্থিতিবিন্যাসের জন্য বাম mouse বোতাম টিপে ধরে থাকুন
চেনের দিক স্থাপিত না হওয়া পর্যন্ত বাম mouse বোতাম ছাড়বেন না
দিক স্থাপনের পর বাম mouse বোতাম ছেড়ে দিন
আমরা দেখি যে carbon chain আঁকা হয়েছে
উল্লেখ্য যে আমরা display area তে টিপলে চেনের দৈর্ঘ্য এবং স্থিতিবিন্যাস স্থাপিত হয়
এখন চেনে প্রতিটি অবস্থানে পরমাণু প্রদর্শন করা দেখি
এখানে পরমাণু প্রদর্শনের 3 টি স্থান রয়েছে
প্রথম স্থানে ডান click করুন
সাবমেনু খোলে
atom নির্বাচন করে display symbol এ টিপে সেই অবস্থানে পরমাণু প্রদর্শন করুন
একইভাবে সকল অবস্থানে পরমাণু প্রদর্শন করুন
ডান click করে atom নির্বাচন করুন
এরপর display symbol এ টিপুন
এখানে propane এর কাঠামো আঁকা হয়েছে
এখন একই window pentane এর কাঠামো আঁকি
add a chain tool টিপুন
তারপর display area then টিপুন
চেনের দৈর্ঘ্য বৃদ্ধি করতে বাম mouse বোতাম ধরে রেখে cursor টেনে আনুন
পছন্দের দিকের স্থিতিবিন্যাস পরিবর্তন করুন এবং বাম mouse বোতাম ছেড়ে দিন
সকল অবস্থানে পরমাণু প্রদর্শন করুন
এখানে পরমাণু প্রদর্শন করতে 5 টি স্থান রয়েছে
প্রথম স্থানে পরমাণু প্রদর্শন করতে ডান click করলে একটি সাবমেনু খোলে
atoms নির্বাচন করে তারপর display symbol এ টিপুন
একইভাবে সকল স্থানে পরমাণু প্রদর্শন করুন
এখানে pentane এর কাঠামো আঁকা হয়েছে
file সংরক্ষণ করুন
file এ গিয়ে save as বাছুন
save as dialog box খোলে
file type for জন্য drop down অ্যারোতে টিপুন
বিভিন্ন সংরক্ষণের formats দেখা যায়
2d chemical structure নির্বাচন করুন
file name হিসাবে লিখুন propane gchempaint
এবং save বোতামে টিপুন
file gchempaint এক্সটেনশন সহ সংরক্ষিত হয়
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে
in tutorial শিখেছি
gchempaint সম্পর্কে ব্যবহার এবং উপকারিতা
সংস্থাপন
একটি নতুন file খোলা
মেনুবার toolbar এবং status bar
আমরা we শিখেছি
display এরিয়া
document বৈশিষ্ট্য tool box ব্যবহার করা এবং
gchempaint এক্সটেনশন দ্বারা অঙ্কন সংরক্ষণ করা
নির্দেশিত কাজ হিসাবে
1 nhexane এবং noctane এর কাঠামো আঁকা
2 স্থিতিবিন্যাস পরিবর্তন করা
3 প্রতিটি অবস্থানে পরমাণু প্রদর্শন করা
নির্দেশিত কাজের output এরকম হওয়া উচিত
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য